আর যেই যেই channel গুলো আমার পছন্দের ঐরকম extra কিছু channel আমি আপনাকে বলে দিলাম যে এগুলোর জন্য আমি আলাদা extra charges দিয়ে দিবো ওরকম কি কোনো provision আছে? হ্যাঁ ma'am দেখুন ma'am আপনি যেহেতু আপনি gold টা নেয়ার পর হ্যাঁ আপনি নিতে পারেন but ধরুন আপনার যেমন gold ও বলি gold এ ধরুন দুটো মাত্র sports channel থাকে ঠিকাছে? তো আপনার যদি মনে হলো ধরুন আপনার আরো sports channel দরকার, আমাদের sports package আছে sports package starting ই হয় normally আমাদের twenty rupees থেকে, তা আপনি sports package টা ওর মধ্যে add করতে পারেন extra twenty rupees এর জন্য আপনাকে add charges pay করতে হবে। এবার ধরুন Mam আপনার আরো দুটো, আপনার তো হিন্দি বা বাংলা, হিন্দি আর বাংলাটা নিচ্ছেন, আপনার gold package আপনার হয়তো English channel কিছু লাগবে ঠিক আছে? এবার English channel আপনি new এবার English channel এর ও কিন্তু অনেক combo plan আছে, একটা English channel আছে English all in one, যেখানে আপনি দুইটা movie channel পাচ্ছেন দুটো daily show channel পাচ্ছেন, দুটো news channel পাচ্ছেন মানে মোট ছয়টা channel থাকবে ওর মধ্যে, এটা আপনার প্যা প্যা পরবে হচ্ছে পঞ্চাশ টাকা extra add হবে ঠিকাছে? এবার আপনি যদি বলেন শুধু news channel নেবো, আপনার দুটো news channel দরকার এবার সেটা depend করে channel channel টার উপরে, যে আপনি যে channel টার price নিচ্ছেন। সেই channel টার price কত? basically English news channel আপনার approx five to ten rupees stand মধ্যে থাকে আপনার up সব নিয়ে আরকি প্রত্যেকটা channel এর price এরকমভাবে হয়।

per month হ্যাঁ প্রত্যেকটা plan ই per month, আরেকটা কথা ma'am সবকিছু এখন

সব তো digital হয়েগেছে, এখন কিন্তু plan গুলো প্রত্যেকটা twenty eight days base মানে আপনাকে যে একটা set top box দেয়া হবে সেটার একটা card থাকবে ma'am। scratch card টা মানে আপনার যেমন normally card debit card থাকেনা ওরকম একটা card আপনাকে দেয়া হবে, যেহেতু এই card ব্যবহার এই card টা কিন্তু ওর মধ্যে লাগানো থাকবে insert করা থাকবে set top box এর মধ্যে ঠিকাছে?

প্রত্যেক twenty eight days বা প্রত্যেক আটাশ দিন পর পর কিন্তু recharge করতে হবে আপনাকে আপনি সেই recharge টা আপনি যদি বলেন আমাদের executive থাকবে সেই executive টা আপনি আমাদের সাথে contact করে নেবেন, তারাই recharge করবে । আপনাকে pay করে দিতে হবে। আর যদি আপনি চাইছেন আপনাকে একটা ID দেয়া হবে আপনি নিজের mobile থেকেও সেটা আমাদের website এ গিয়ে recharge করে নিতে পারবেন, আপনার সময়মত time করে। ok, আচ্ছা বুজতে পেরেছি আচ্ছা আমাকে একটা কথা বলুন যে আমার আ আপনি তো বললেন যে ওটার সঙ্গে আমার wire গুলো আসবে সেটা আমার কোনো extra payment করতে হবেনা তো? wire এর দাম আপনারই দিচ্ছেন তো ঐটার মধ্যেই included তো যেই price টা দিচ্ছি? না না আপনাকে wire এর জন্য আপনাকে যে set top box এ charges গুলো তারমধ্যে সবকিছুই মানে আপনার included, even ma'am ওটার আপনার এক বছরের warranty থাকবে এক বছরের মধ্যে যদি কোন রকম কিছু problem হচ্ছে সমস্ত রকম

changes বা সমস্তরকম repair করা সমস্তকিছু আমরা করবো, ঠিকাছে? এবার normally আপনার অনেকসময় যদি wire টা যার জন্যে আপনি আমাদের connection এ থাকবেন, আপনার তারে যদি কোনো রকম problem হচ্ছে ওটা কিন্তু free of cost এ আমরা আপনাকে service provide করবো, যতদিন আমাদের সাথে জুড়েথাকবেন আপনি, আপনার service কিন্তু ততদিন আমরা provide করবো। ওটা করলে আপনাকে আলাদা করে কোন service charge বা কিছু করতে হচ্ছে না। হ্যাঁ, in case আপনি ধরুন relocate করছেন, এবার ধরুন আপনাকে মোটামুটি আমরা একটা set top box যেটা দিলাম, তার সঙ্গে এক তার nearby একটা দুশো থেকে তিনশ meter পর্যন্ত একটা wire দেওয়া থাকে তারমধ্যে আপনার connection টা হয়ে যায়। ঠিক আছে? এবার ধরুন আপনি এমন একটা জায়গায় relocate করলেন, যেখান থেকে আমাদের nearest যে board টা আছে বা যেখানা connection টা হবে আপনার সেটা অনেকটা দূরে তখন কিন্তু আপনাকে হতে পারে extra pay করতে হতে পারে বা সেটা depend করছে।

সেই area তে কিন্তু পুরোটা আমাদের connection এই চলছে তো সেক্ষেত্রে আপনি ওই area থেকে connection নিলে কোনো রকম extra charges আপনার pay করতে হচ্ছে না madam। ok, ঠিক আছে আমি বুজতে পেরেছি সবটাই আমি বুজতে পারলাম, আমার একটু ঘরেও একটু খানি consult করার দরকার আছে। তবে আমার যেটা prefer লাগলো হচ্ছে আপনাদের যে diamond plan আপনারা আমাকে বললেন। ওটার আ সব রকমেরই channel আছে বলছেন আছে। সব channel ই থাকবে তো নাকি extra কিছু ভালো channel আমাকে আবার ওর সাথে add করতে হবে? ma'am দেখুন obviously আমাদের ভারতবর্ষে যতগুলো channel normally চলে, as per TRP বা normal যত channel normally চলে থাকে আপনি approx মানে basic channel আর ওই channel মিলিয়ে overall ঐখানে আপনি তিনশ সত্তর টা channel পাচ্ছেন। মানে diamond এ আর কি three seventy channel পাচ্ছেন so I think হ্যাঁ in case যদি আপনার কোনো channel এ specific মনে হচ্ছে যে channel টার অনেক সময় অনেক cultural channel থাকে ma'am regional channel থাকে, সেটা হয়তো কোন particular person বা particular হয়তো কোন family দেখতে পছন্দ করে, অনেক channel ma'am থাকে ঐরকম তো সেটা আপনি include করতে পারেন সেটার cost খুববেশি পরবে না ma'am, একটা দুইটা channel এর জন্য আর আরেকটা ma'am information আপনাকে দিয়ে দিয় এই diamond plan এর ক্ষেত্রে যদি বলি বা যেকোনো আপনি যদি plan, আমাদের একটা advance booking ও থাকে যদি আপনি advance six month এর একসাথে plan নিচ্ছেন, ছয়মাসের যদি plan টা একবারে নিয়ে নেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি additional দু'মাসের free পেয়ে যাবেন। মানে ছ'মাসের আপনি আট মাসের আ benefit টা পেয়ে যাবেন। বুজতে পেরেছি আর এটার cost পড়ছে হচ্ছে আমার four fifty তাইতো? আর plus হচ্ছে আপনার basic channel এর one twenty five। না ma'am three fifty plus one one আ one twenty মানে হচ্ছে four seventy। four seventy আমাকে per month দিতে হচ্ছে, কাল যদি আমি কোন extra channel নেই, তাহলে সেটার জন্য extra payment আর হচ্ছে গিয়া আপনার ছমাসের নিলে পরে আপনারা দু'মাস extra আমার free পাচ্ছি তাইতো? ছ'মাসের জন্য দু'মাসের পাবেন free এটা আপনি যে কোনো সময় এটা এরকম নয় যে আপনি first time connection নিচ্ছেন ma'am তখন পাবেন আপনি যখনি করবেন ছমাস not only six month, আপনি যখন এক বছরের জন্য যদি suppose কোন plan নিয়ে নিলেন আপনার মনে হলো one year জন্য এক ধরণের plan নিই নি। তাহলে কিন্তু আপনাকে আ আপনাকে extra চার মাসের free দেওয়া হবে but দেখুন এই আমাদের সুবিধা customization এর সুবিধা কিন্তু এইখানেই হয়, in case যদি ধরুন আজকে আপনি gold এর জন্য ছমাসের একটা plan নিলেন। suppose আপনি দুমাস extra পাচ্ছেন। আপনার কখনো মনে হলো না আমি ছমাসের তো plan নিচ্ছি আমি এখন change করলে আমার ছ'মাস এরকম কিন্তু না ma'am আপনার দু'মাস পরে যদি আপনার মনে হচ্ছে যে আপনি না আমি customization করতে চাইছি আমি আবার move করতে চাইছি diamond এ, ঠিক আছে? তাহলে আপনি এই বাকি চার মাস মানে দু'মাস আপনি gold এ দিয়ে দিয়েছেন বাকি চারমাসের জন্য যে extra টাকাটা আপনার হচ্ছে সেটা আপনি আমাদেরকে pay করবেন তাহলে আপনার ওই ওটা পুরো plan টাকে আমরা diamond এ upgrade করে দেব। but সেটা আপনার maximum তিন মাস মানে আপনাকে মি maximum তিন মাসের মধ্যে করতে হবে, আপনি ধরুন last month মানে five month এ গিয়ে আপনি diamond এ move করছেন যে পুরোটা তাহলে কিন্তু হবে না। আপনি মোটামুটি তিন মাস বাকি থাকতে থাকতে আপনি যদি যদি upgrade করছেন channel টা তখন সে benefit টা পাবেন। upgrade করতে পারবেন downgrade কিন্তু না মানে আপনি diamond থেকে gold এ আসতে পারবেন না, gold থেকে diamond বা gold থেকে আপনি platinum যেতে পারবেন। ok, বুঝতে পেরেছি ঠিক আছে, আমাকে তাহলে ওই diamond plan টাই আপনি করে দিন ঠিক আছে? আর কিভাবে কি payment করতে হবে তাহলে আমাকে একটু বলে দিন। আচ্ছা ma'am আমি একটা আপনাকে link এখানে share করে দিচ্ছি ma'am ঠিক আছে? আপনি link টা open করার আগে ma'am আরেকটা message share করছি যেখানে আমি প্রথমত আ তিনটা plan ই details check করে নিন plan এ কোন কোন channel পাবেন ma'am because, আপনার কাছে প্রথমত এটা clear হওয়া দরকার ma'am আপনি আ কোন কোন channel দরকার আপনার আছে ঠিক আছে? আপনি দেখে নিন ma'am আর সব থেকে suggest করবো আপনার তো এখন set top box টা connection হয়নি। তো আপনি channel টা নিলে আজকে থেকে ওটার validity started হয়ে যাবে ঠিক আছে? যখনই আপনি করবেন automatic account create করার জন্য আপনাকে option দেবে তো আপনি যদি বলেন ma'am আ~আ আপনি আপনি plan টা select করে রাখুন। select করে রেখে আপনি আমাদেরকে একবার call করুন আমাদের এখানে যে executive আছে সে executive আপনার location এ যাবে আপনার installation করবে তবে সেই সময় থেকে আপনার date টা start হবে তাহলে আপনাকে extra টাকা pay করতে হচ্ছে না suppose ধরুন আপনি আজকেই করলেন।

এটা installation করছেন যখন তো আপনাকে extra pay করতে হচ্ছে না। ঠিক আছে আপনি তাহলে তাই করুন আমি সেভাবে তাহলে করবো।

আমি আপনাকে share করি details গুলো আপনি check করে নিন? check করে আপনি দেখেনিন যে আপনি six month এর জন্য plan নিতে চাইছেন বা যেভাবে যে plan গুলো চাইছেন সেটা দেখে নিন। যদি কোন মনে হচ্ছে যে channel add-on করতে হবে সেটাও বলে দিন আমাদেরকে তাহলে আমাদের সেভাবে আ, সেভাবে আমাদের এখান থেকে আমাদের প্রথমত call করবে আপনার location এ গিয়ে আ set top box টাতো install করতে হবে ওটা technical team ই করতে পারবে আপনার TV এর সাথে সেটা করে দেবে, কিভাবে যদি আপনি diamond নিচ্ছেন OTT platform গুলো কিভাবে use করবেন।

ok ok ঠিক আছে thank you, thank you very much! thank you ma'am আপনার time দেয়ার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।

Hello রিমি

কিরে কেমন আছিস?

আমিও ভালোই আছি তা এখন কি করছিস বাড়িতে? এই তো বাড়িতে বসে আছি রেI ও এমনি এখন কোনো কাজ নেই নাকি? একটুখানি কথা বলতাম তোর সাথে অনেকদিন কথা হয় নাI হ্যাঁ হ্যাঁ বল কেমন আছিস কি করছিস এখন? ও এখন আমিও তো বাড়িতেই রয়েছি তাই জন্য ভাবলাম একটু Phone করে জানি অনেকদিন কথা হয় না

হ্যাঁ হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে তোর বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতেও সবাই ভালোই আছেI বলছি তুই আমাকে একবার বলেছিলি না মাছের Aquarium এর কথা তুই কিনবি

হ্যাঁ হ্যাঁ কিনেছি রে আমার তো খুব ওটার ইচ্ছা ছিল কিনবো কিনবো করে তা কেনা হচ্ছিলো না তারপরে আমি কিনলামI ও তা কি কি মাছ কিনলি সেই Aquarium এর জন্য? ওই Aquarium এর জন্য তো চারটে Goldfish নিলাম আর ওর জন্য তো দেখ একটা Decoration তো করতে হয় মাছেদের তো সেই জন্য আবার কিছু পাথর নিলাম তারপরে কিছু হচ্ছে গাছ নিলাম মানে একটু Decoration এর জন্য তারপর হচ্ছে ওদের জন্য খাবার কিনলাম কিছু Medicine নিলাম তারপর এবার ওদের জন্য যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য Oxygen Pump ও কিনে এনেছিI ও তা বেশ ভালোই জানিস তো আমার মা বলে মাছ পোষা নাকি খুব ভালো মানে মাছ পুষলে নাকি খুব ভালো হয়I হ্যাঁ রে আমিও শুনেছি বাড়িতে মাছ রাখা নাকি খুব ভালোI ও তা তুই মাছদের কি খেতে দিচ্ছিস? ওদের আলাদা খাবার পাওয়া যায় কিনতে দোকানে আর তাছাড়া ওইগুলোর সাথে সাথে

কেঁচো দিস? কেঁচো তে গন্ধ হয়ে যায় না Aquarium টা ? হ্যাঁ সেটা একটু হয় কিন্তু কি বলতো ওই গুলো খাবার না দিলে তো ওরা বাঁচবে না

পরিষ্কার করে রাখি যাতে ওদের কোনো অসুবিধা না হয় I ও আচ্ছা তাহলে তো ভালোই বেশ তো যখন পরিষ্কার করিস তখন মাছগুলোকে কোথায় রাখিস? মানে ওরা তখন তো Aquarium এ তো রাখতে পারবি না তখন কোথায় রাখিস তুলে আর জল তো আবার দিতে

হ্যাঁ জল তো পাল্টে যখন দি তখন মাছগুলোকে অন্য একটা বালতির মধ্যে রাখি রেখে কি বলতো বেশ একটু অল্প পরিমান জলের মধ্যে রেখে দিয়ে জলের মধ্যে রেখে দিয়ে আমি Aquarium টা কে ভালো করে পরিষ্কার করে নি পরিষ্কার করে এবার যে পাথরগুলো থাকে সেগুলোকেও পরিষ্কার করি পরিষ্কার করে সেগুলোকেও সব Aquarium এর মধ্যে দি দিয়ে তারপরে জলটা দিয়ে একটু কিছু ওষুধ দিয়ে দি ওরা যাতে ভালো ভাবে থাকতে পারে

ও আচ্ছা বুঝলাম তাহলে অনেক খাটতেও তো হয় ওদের পিছনে বল? হ্যাঁ একটু তো কষ্ট করতেই হয় কারণ একটু শখের জিনিস একটু ওদেরকেও পরিষ্কার করে রাখলে ভালো লাগে দেখতেI জানিস তো তোর যেমন মাছ পোষার শখ আছে আমার আবার ফুল গাছ লাগানোর খুব শখ। বাহ্ তাহলে তো বেশ ভালোই তা কি কি গাছ কিনেছিস এখন? গাছ তো বেশিরভাগ কেনা নেই মাত্র দুটো গাছই কিনেছিলাম যেহেতু এদিকে পাওয়া যায় না আর বাকি সব দানা লাগাই তারপরে তোর গাছের ডাল কেটেও পুঁতে দিলে হয়ে যায় বেশ ভালোই গাছI বাহ্ তাহলে তো খুব সুন্দর তা কি গাছে ফুল ফোটে? হ্যাঁ সে তো হবেই দেখ এখন তো বসন্তকাল যা যা গাছ লাগিয়েছি আমি

কল্কে গাছটা সবে হচ্ছে আর কি এবার জবা ফুলের গাছগুলোও লাগিয়েছি কড়ি এসেছে।

যেটাকে Aloevera বলে সেটাও লাগিয়েছি ওটা খুব ভালো শুনেছি। হুম

হ্যাঁ সার তো দিতেই হবে সেটা তো গাছের খাবার তাই না?

তারপরে এমনি সার-এর জন্য জৈব সার যেরকম ঘরের তোর সবজির খোসা তারপরে ফলের খোসা তারপরে চা করার পরে যে চা টা থাকে সেটাও গাছের গোড়ায় দি তাহলে কি বলতো

অনেক পোকামাকড় আছে পিঁপড়ে বিশেষ করে সে পুরো গাছগুলোকে খেয়ে নেয় এবার সেগুলোর জন্যও সার দিতে হয় তারপরে ওদিকে কীটনাশক ছড়াতে হয় যাতে পোকাফোঁকা না ধরে বুঝেছিস? ও আচ্ছা তাহলে তো গাছের জন্য তোকে অনেকটাই কষ্ট করতে হচ্ছে আর অনেকটা তোর সময়ও দিতে হচ্ছে তাই না? হ্যাঁ সে তো দিতেই লাগবে বল সব জিনিসই তো যত্ন না নিলে গাছের প্রতি ভালোবাসা না থাকলে কোনো জিনিসই কি ভালো ভাবে হবে? না ফুল ওরা দেবে ভালো করে যদি পোকামাকড় ধরে আর আমি ঠিক করে না পরিষ্কার করি বা রাখি তাহলে ওরা ফুল ভালো ভাবে হবে না তারপরে গাছের আগাছা না কাটলে গাছ গুলো ভালো করে বাড়তেও পারবে না সেই জন্য যত্ন তো দিতেই হবে না ওদেরকেওI হ্যাঁ রে ঠিকই বলেছিস আমিও যখন ওই মাছগুলোকে পরিষ্কার করি যাতে ওরা কোনো অসুবিধা না হয়

ওদেরকে আবার ঠিক মতোন করে ওষুধ দিয়ে রাখা ওদেরকে দেখা যে ওরা ঠিক ঠাক ভাবে কোনো অসুবিধা হচ্ছে নাকি এগুলো দেখা আর যখন বড়ো হয় তখন তো খুব সুন্দর লাগে দেখতে জলের মধ্যে যখন ওরা খেলে বেড়ায় খুব ভালো লাগে তখন দেখতে I হ্যাঁ রে জানি খুব ভালোই লাগে দেখতে আমিও ভাবী যে মাছ পুষবো একটা Aquarium এনে কিন্তু আর হয়ে ওঠে না Time কোথায় এতো তারপরে এতো কিছু সামলে মানে ঘর তারপর গাছ তারপরে Office কাজ বাজ এসব সামলিয়ে একটার পিছনেই Time দিতে পারি না ঠিক করে আবার আর একটা কিনলে তো বেশ হয়েই গেলোI হ্যাঁ সেটা ঠিক কিন্তু কি বলতো পুষলে বেশ ভালো লাগে বেশ মাছ ফাছ বাড়িতে পুষলে ভালোও লাগে দেখতে। হুম সেটাই তো শুনছিলাম তুই নাকি Spoken class join করবি তা করেছিস? হ্যাঁ রে আমি ভাবছিলাম যে একটু Spoken class এ Join করবোI ও তা কোন খানে গেলি? Golpark language school এ ভর্তি হচ্ছিস তো নাকি? হ্যাঁ হ্যাঁ আমি ওখানেই ভর্তি হচ্ছি তো সেই জন্য আগের সপ্তাহে গিয়ে উনি আবার Form ও তুলে এনেছিলামI ও যাক ভালো করেছিস এটা শিখে রাখা কিন্তু খুব দরকার আমাদের বল? হ্যাঁ রে খুব দরকার তো এখন তো ভর্তি চলছে তুই কি ভর্তি হবি নাকি এখন?

যাই হোক যেটুকুখানি English শিখেছি ওখান থেকে ভালোই বলতে পারি মানে মোটামোটি কিন্তু চর্চা না করলে যা হয় অতটা মানে জিভের আড়ষ্টতা কাটে না

ও আমিও শুনছিলাম রে ওখানে খুব নাকি ভালো শেখায় তাই সেইজন্য আমিও ভাবলাম একটু ভর্তি হয়ে যাই কারণ আমারও একটু খানি দরকার আছে একটুখানি মানে ওই এগুলো শিখলেও দরকার আছে English টা একটু শেখাটা খুবই দরকার তা তুই তো বললি ওখানে শিখেছিস তা কেমন শিখেছিস একটুখানি বল মানে কিরকম শেখায়? হ্যাঁ একদম মানে খুব ভালো করে শেখায় রে হাতে ধরে শেখায় মানে Ma'am রা খুব ভালো ব্যবহার করেI যদি কিছু না পারিস তা ওরা বলেও দেয় সাহায্যও করে মানে অনেক ভাবে ভালো করে শেখায় বুঝেছিস? ও আচ্ছা তাহলে তো বেশ ভালোই হবে আমি এইতো পরের সপ্তাহ থেকে যাবো ভর্তি হয়ে গেছি যখন তাই যাবো শিখতে যাবো দেখি কেমন লাগে আমার খুব শেখার ইচ্ছা আছে ওটাও শিখে নেবোI হুম যাক ভালো তা কাজের ফাঁকে এখন কিছু করছিস নাকি? না রে এখন আর তেমন আর কিছু করা হচ্ছে না এই কাজের ফাঁকে একটু মাছেদের পিছনে একটু Time দিতে হচ্ছে আর তার মধ্যে এই যে কিছুদিন আগে বললাম যে আগের সপ্তাহে গিয়ে Spoken Class এ ভর্তি হয়েছি সেখানেও আবার যাবো আর পরে এখন আর কিছু পড়ার Time ই থাকছে না রেI

মানে বাড়ির কাজ সব হয়ে গেছে ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রে সব হয়ে গেছে এই এখন এমনি একটু মানে মাছেদের পিছনেই এখন সময় দিচ্ছি তুই Phone করলি তাই তোর সাথেও কথা বলছি আর মাছেদের পিছনে সময় দিচ্ছিI ও আচ্ছা ঠিক আছে শোন না বলছি তোর সাথে তো অনেকদিন দেখা হয় না তো একদিন চল না একটু ঘুরে আসি একটু গল্পও হয় কারণ দেখ বন্ধুদের সাথে একটু না গল্প করলে আবার মনটাও ভালো থাকে না তো একটা দিন চল আমরা একটুখানি কাছে কোথাও ঘুরে আসি গল্পও করে আসি একটু ঘুরবো খাবো বেশ ভালো মজাও করতে পারবো I হ্যাঁ ঠিকই বলেছিস রে অনেকদিন তোর সাথেও দেখা হয় না তাছাড়া অনেক বন্ধুদের সাথেও দেখা হয় না তবে সবাই মিলে Plan কর যে কোথায় যাবি চল একটু খানি ঘুরেও আসি তাহলে ভালোও লাগবে I

তুই বাড়িতে কি কি গাছ বসিয়েছিস সেগুলোও একটু বলবি কিভাবে করেছিস না করেছিস

যে একটুখানি গাছ লাগাবো তো সেটাও তুই বলিসI আচ্ছা ঠিক আছে তাহলে এই Weekend এই চল NonHumanVocal মানে শনি বা রবিবার যেদিন হবে তো বিকাল বিকাল বেরোবো আর ভাবছি যে একটু South City mall এ যাই সেখানে কথাও হবে ঘোরাও হবে একটু কিছু কেনা কাটাও হয়ে যাবে দরকার

আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোকে Call করে নেবো পরে এখন তো আমার একটু কাজ আছে ঠিক আছে। আমি তাহলে কাজটা করে নিয়ে তারপর স্নানও হয়নি স্নান করবো খাবো তা তারপরে যখন Free হবো তোকে আমি Call করে নেবো ঠিক আছে? Call বা Text তোকে আমি করে নেব। আচ্ছা ঠিক আছে তাহলে Phone করিস ঠিক আছে? এখন ভালো থাক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুইও ঠিক আছে TATA I

hello বন্ধু, কেমন আছো? হ্যাঁ বন্ধু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এইতো আছি. তো আজকে আপনাদের topic আলোচনা হচ্ছে বিনোদন নিয়ে.

হ্যাঁ

নিয়ে আমি প্রথমে কিছু বলতে যাচ্ছি তোমাকে,

আসলে Bangladesh এ বিনোদনের মাইধ্যম হিসেবে বিভিন্ন বিনোদনের মাইধ্যম ছিল, যেমন cricket, hockey, এরপরে গোল্লা shoot, কাবাডি